ফটো টা একটি বই। এই ফটো টা একটি বই দোকানের তুলেচে। ইর ফটো টা লাগছে রাতে তুলেছে। এটাতে মেলাই রকমের বই দেখাচ্ছে ।

একটি লাইট খুব বড় মতন জ্বলছে আর এইখানে একটি পাইপ লাগা আছে ভেন্টিলেটর ।

আর এধারে একটি ঘর দেখাছে এখানে বসবার জন্য বনা আছে। আর ওই ধারে একটি খুব দূরে এইটি সাদা মতোন ঘর দেখাচ্ছি ।